এইরকম পাহাড়ে একটি বোর্ডের মত এবং বোর্ডের মত এবং এই পাহাড়ে কিছু ছোট ছোট জঙ্গলের মত আছে এখানে। অনেক পাথরও আছে এখানে।

অনেক গাড়ি যাতায়াত করছে রাস্তা দিয়ে এবং এবং বে চারপাশে অনেক গাছ পালাও আছে এবং কিছু বাড়িঘর ও দেখা যায়।

এবং এখানে খাতাপত্রের যাবতীয় পেন উম রুল রাবাট এবং রং এবং স্টিকার অনেক যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং এখানে সবগুলো খুব সুন্দর ভাবে সাজানো আ--

এখানে অনেক লাইট এবং রাস্তাতে অনেক লাইট আছে রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে।